বিল্ডিং এর নিচে একটি বড় গেট রয়েছে গেট এর সামনে লাল চেয়ার এ একটি মানুষ বসে আছে।

একটা বিয়ে বাড়ির ছবি দেখা যাচ্ছে বিয়ে বাড়ির ভেতরে একটি --

কালার করা হয়েছে হাফ কালার করা হয়নি বিল্ডিং টার সামনে পাস্ দিয়ে --